moodle এ user roles এর tutorial আপনাদের স্বাগত
এখানে আমরা শিখব: একজন ইউসারকে admin ভূমিকা নির্ধারণ করা
একটি course শিক্ষক নিয়োগ করা এবং course একজন শিক্ষার্থীকে নিবন্ধন করা
tutorial রেকর্ড করতে ব্যবহার করা হয়েছে: ubuntu linux os 1604
xampp 5630 দ্বারা প্রাপ্ত apache mariadb এবং php
আপনি পছন্দের যে কোনো web browser ব্যবহার করতে পারেন
এই tutorial শিক্ষার্থীদের তাদের moodle website নির্মিত কিছু courses থাকতে have
না হলে এই website পূর্ববর্তী moodle tutorials দেখুন
browser যান এবং আপনার admin ইউসারনেম এবং পাসওয়ার্ড দ্বারা moodle website লগইন করুন
এখন আমরা admin ড্যাশবোর্ডে রয়েছি
এখন course and category management পৃষ্ঠাতে যাই
নিশ্চিত করুন আপনার moodle interface এই courses রয়েছে
এখন আমাদের বানানো সকল users দেখি
site administration এ click করুন
তারপর users ট্যাবে click করুন
accounts বিভাগে browse list of users এ click করুন
এখন আমাদের 4 জন users রয়েছে
এখন priya sinha ইউসারে click করে তার profile সম্পাদনা করি
তাই user details বিভাগে edit profile link click করুন
নীচে scroll করুন এবং optional বিভাগ সনাক্ত করুন
লক্ষ্য করুন institution department phone এবং address fields দেখায়
আবার ইউসারের তালিকায় ফিরে যাই
system admin2 ইউসারকে প্রশাসনিক ভূমিকা নির্ধারণ করি
বাম মেনুতে site administration এ click করুন এবং তারপর users ট্যাবে click করুন
permissions বিভাগে scroll করুন এবং site administrators এ click করুন
এখানে 2 set users রয়েছে
দুটি তালিকার মাঝে বিভিন্ন কর্ম সঞ্চালনের জন্য বোতাম রয়েছে
users box থেকে system admin2 ইউসারে click from
অনেক বেশী users থাকলে সন্ধানের জন্য users box এর নীচে search box ব্যবহার করুন
confirm box continue বোতামে click করুন
এখানে 2 টি admin users রয়েছে
কিন্তু শুধুমাত্র একজন main administrator হতে পারে
এখন calculus কোর্সের শিক্ষিকা হিসাবে rebecca raymond কে নিয়োগ করি
এটি করতে এখানে দেখানো course and category management পৃষ্ঠায় যান
এর courses দেখতে 1st year maths subcategory তে click করুন
calculus course click করুন কোর্সের বর্ণন দেখতে নীচে scroll করুন
আমরা দেখি যে user priya sinha we course নথিভুক্ত হয়েছে
আমরা upload user csv দ্বারা এটি করেছি
moodle এ শিক্ষক সহ সবাইকে in course নথিভুক্ত করতে হবে
course তাদের বর্তমান ভূমিকার উপর ভিত্তি করে নতুন ভূমিকা নিয়োগ করা হয়েছে
উপরে বা নীচে ডানদিকে enrol users বোতামে click করুন
একটি popup window খোলে
এতে assign roles enrolment options এর fields এবং search বোতামের জন্য dropdown রয়েছে
আমরা বর্তমানে we course নিযুক্ত না করা সকল ইউসারের তালিকা দেখতে পারি
assign roles dropdown teacher চয়ন করুন
তারপর rebecca raymond এর পাশে enroll বোতামে click করুন
শেষে পৃষ্ঠার নীচে finish enrolling users বোতামে লিক করুন
শিক্ষার্থীদের একইভাবে course নিয়োগ করা যেতে পারে
শিক্ষিকার ভূমিকা থেকে rebecca raymond অনির্দিষ্ট করতে roles column trash icon click করুন
confirm role change popup box remove বোতামে click করুন
ইতিমধ্যে নথিভুক্ত ইউসারে ভূমিকা নির্ধারণ করতেও assign role icon ব্যবহার করা যেতে পারে
সকল role names সহ একটি ছোট popup window খুলতে এতে click করুন
rebecca raymond কে শিক্ষিকার ভূমিকা নির্ধারণ করতে teacher এ click করুন
একেবারে ডানদিকে trash icon ক্লিক করে users course থেকে aনথিভুক্ত হতে পারে
ডান দিকে gear icon user enrolment বর্ণন সম্পাদনা করার জন্য
এতে ইউসারকে স্থগিত করা এবং নথিভুক্তি শুরু এবং শেষ করার তারিখ বদলানোর বিকল্প রয়েছে
enrolment পৃষ্ঠায় ফিরে যেতে cancel বোতামে click করুন
এর সাথে আমরা tutorial শেষে এসেছি
এখানে আমরা একজন ইউসারকে অ্যাডমিন ভূমিকা নির্ধারণ করা শিখেছি
এখানে একটি অনুশীলনী রয়েছে:
linear algebra course শিক্ষার্থী হিসেবে priya sinha কে নিয়োগ করুন
নিম্ন link উপলব্ধ video প্রকল্পকে সারসংক্ষেপ বোঝায় the download করে দেখুন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
এই forum আপনার প্রশ্ন post করুন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
এই script priyanka দ্বারা নির্মিত